একটি ফুল লেক একটি বাদাম গাছ আছে সামনে অনেক গ্রিল দিয়ে ছোট গ্রিল দিয়ে ঘেরা আকাশ দেখা যাচ্ছে এটি সাদা বড়ো বাড়ি।

এটি হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেডের অফিস । লম্বা অফিস । অফিস -এর রঙ সাদা আর নীল।

ঠিক দেখে মনে হচ্ছে এটি কোনো একটা ভবন।

রাস্তার ধারে একটি টোটো গাড়ি দাঁড়িয়ে আছে | টোটো গাড়িটির কালার সবুজ কালার | কাঁচের সামনে আছে লাইট আছে চাকা আছে | গাছ দেখা যাচ্ছে ডানদিকে রাস্তা আছে ।

এটি একটি রয়েল এনফিল্ডের গাড়ি। যেখানে একটি ছেলে গাড়িটিকে ধুচ্ছে।